এই শব্দটির আগে ইংরেজিতে অস্বাভাবিক ছিল এবং massachusetts institute of technology র মত বেশিরভাগকে academic disipline বলা হোত কুড়ি শতকে বৈজ্ঞানিক অগ্রগতি এবং দ্বিতীয় শিল্প বিপ্লবের ফলে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 প্রাথমিকভাবে হোমিনিদরা পর্যবেক্ষণ এবং trail এবং ক্রটির মাধ্যমে সরঞ্জামগুলি তৈরি করেছিল প্রায় দুই মায়া million বছর আগে তারা একটি নুড়ি থেকে fleks হাতুড়ি দিয়ে একটি ধারালো হাত কুড়োল তৈরি করে প্রথম পাথরের সরঞ্জাম তৈরি করতে শিখেছিল এই প্রথা পঁচাত্তর কেয়া হাজার বছর আগে থেকে শুরু হয় চাপ উন্নত হয়েছে অনেক ভালো কাজ করার অনুমতি দিয়েছে আগুনের আবিষ্কার কে চার্লস ডারউইন সম্ভবত মানুষের দ্বারা নির্মিত সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বলে বর্ণনা করেছেন পণ্যতাত্ত্বিক খাদ্য তালিকাগত এবং সামাজিক প্রমাণ অন্তত one point five মায়া চিরন্তন মানুষের আগুনের ব্যবহার নির্দেশ করুন কাঠ এবং কাঠ কয়লা দিয়ে জ্বালানো আগুন প্রাক প্রাথমিক মানুষের খাদ্যের জন্য জ্বালানি দিয়েছিল এটি রান্না কে তার হজম ক্ষমতা বাড়াতে এবং পুষ্টির মান উন্নত করতে এবং খাওয়া যেতে পারে এমন খাবারের সংখ্যা বাড়াতে দেয় তেরো খাওয়া রান্নার hypothesis প্রস্তাব করে যে রান্না করার ক্ষমতা হোমিনিড মস্তিস্কের আকার বৃদ্ধি করে যদিও কিছু গবেষক প্রমাণটিকে অমীমাংসিত বলে মনে করেন প্রত্নতাত্ত্বিক প্রমাণ সাতশো নব্বই সালের দিকে গবেষকরা বিশ্বাস করেন যে এটি মানুষের সামাজিকীকরণ কে ত্বরান্বিত করার ক্ষমতা রাখে এবং এটি ভাষার উত্থানে অবদান রাখতে পারে Palaeolithic যুগে করা অন্যান্য প্রযুক্তিগত অগ্রগতির মধ্যে রয়েছে পোশাক এবং আশ্রয় কিন্তু প্রত্নতাত্ত্বিকরা নব্বই থেকে একশো কুড়ি কেয়া এবং অসুর চারশো পঞ্চাশ কেয়ার প্রত্নতাত্ত্বিক প্রমাণ পেয়েছেন Palaeolithic যুগের অগ্রগতির সাথে সাথে বাসস্থানগুলি আরো compact এবং আরো বেশি হয়ে ওঠে বিস্তিত হয়ে ওঠে তিনশো আশি কেয়ার প্রথম দিকে মানুষ কাঠে অস্থায়ী কুড়ে ঘর তৈরি করেছিল পোশাক পশম এবং শিকার করা প্রাণীর চামড়া থেকে অভিযোজিত মানবতা শীতল অঞ্চলে চলে গেছে শরীরের সাহায্য মানুষ প্রায় দুইশ কেয়া আফ্রিকা থেকে বেরিয়ে যেতে শুরু করে প্রাথমিকভাবে ইউরেশিয়া চলে যায় নিওলিথিক নিওলিথিক বিপ্লব বা প্রথম কৃষি বিপ্লব প্রযুক্তিগত উদ্ভাবনে ত্বরান্বিত করে এবং এর ফলে সমাজে জটিলতা বৃদ্ধি পায় পালিশ করা পাথরের কুড়াল এর উদ্ভাবন একে বড়ো অগ্রগতিতে বৃহৎ আকারের বন ছাড়পত্র এবং চাষের অনুমতি দেয় নিওলিথিক কিন্তু আদিতে পালিশ করা পাথরে অক্ষে ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায় আয়ারল্যান্ডের মতো কিছু অঞ্চলে এটি প্রাগ নিওলিথিক যুগে ব্যবহৃত হতো অনুমোদিত কারণ বাচ্চাদের যাযাবরদের ঘোরাঘুরি করার দরকার নেই উপরন্ত শিশুরা শিকারে কার্যক্রমে অংশগ্রহণের চেয়ে সহজে ফসল ফলাতে শ্রম দেয় অবদান রাখতে পারে প্রাচীন আগুন ব্যবহার করার পর মানুষ শক্তির অন্যান্ন রূপ আবিষ্কার করেছিল নারী শক্তির প্রথম পরিচিত ব্যবহার হলো পালতোলা সমুদ্রের নিচে সবচেয়ে প্রাচীন জাহাজ নীলনদের নৌকোর রেকর্ড প্রায় সাত হাজার বিসি প্রাগৈতিহাসিক সময় থেকে মিশরীয়রা সম্ভবত তাদের জমি নিয়ন্ত্রণ করতে নীলনদের বার্ষিক বন্যার শক্তি ব্যবহার করত সেচের জন্য ব্যবহৃত হয় ধীরে ধীরে ইচ্ছাকৃতভাবে নির্মিত সেচ চারে এবং ক্যাশ অববাহিকা গুলির মাধ্যমে এদের বেশির ভাগ নিয়ন্ত্রণ করতে শেখে মেসোপটেমিয়ার প্রাচীন সুমেরীয় সেচের জন্য টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর জল সরবরাহের জন্য খাল এবং নদী গুলির একটি জটিল ব্যবস্থায় ব্যবহার করবে হয়েছিল গড়েছিল প্রত্নতাত্ত্বিকরা অনুমান করেন যে চাকাটি স্বাধীনভাবে আবিষ্কৃত হয়েছিল সেই সাথে মেসোপটেমীয় বর্তমান ইরাকে উত্তর ককেশাসের মেকআপ সস্কৃতি এবং মধ্য ইউরোপের

প্রযুক্তিগুলি বর্ধিত সমৃদ্ধি উন্নত সাচ্ছন্দ্য এবংজীবন যাত্রার মান এবং চিকিৎসা উন্নয়নের মাধ্যমে মানব কল্যাণে অবদান রেখেছে কিন্তু তারা বিদ্যমান সামাজিক স্তরবিন্যাসকে ব্যবহৃত করতে পারে দূষণ ঘটায় হতে পারে এবং ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষতি করতে পারে সাম্প্রতিক বছরগুলি গণতন্ত্র এবং আর্থ অর্থনৈতিক ও সামাজিক জীবনের সম্ভাব্য প্রভাব স সামাজিক media সংস্কৃতি গুরুত্ব বৃদ্ধি করেছে প্রাথমিকভাবে internet কে একটি মুক্তি প্রযুক্তি হিসেবে দেখা হতো যা জ্ঞানকে গণতন্ত্রীকরণ করবে শিক্ষায় প্রবেশাধিকার উন্নত করবে এবং গণতন্ত্রকে উন্নত করবে উন্নীত করবে আধুনিক গবেষণায় বিকৃতি মেরুকরণ ঘৃণামূলক বক্তব্য প্রযুক্তি গুলি বর্ধিত সমৃদ্ধ মতো সাচ্ছন্দ এবং জীবন যাত্রায় মান এবং চিকিৎসার উন্নয়নের মাধ্যমে মানব কল্যানে অবদান রেখেছে কিন্তু তারা বিদ্যমান সামাজিক স্তরবিন্যাস কে ব্যাহত করতে পারে দূষণ ঘটায় হতে পারে এবং ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষতি করতে পারে সাম্প্রতিক বছরগুলোয় গণতন্ত্র এবং অর্থনৈতিক ও সামাজিক জীবনে সম্ভাব্য প্রভাব সহ

যা জ্ঞানকে গণতন্ত্রীকরণ করবে শিক্ষার প্রবেশাধিকার উন্নত করবে এবং গণতন্ত্রকে উন্নীত করবে আধুনিক গবেষণা বিকৃতিমেরুকরণ ঘৃণামূলক বক্তব্য এবং প্রোপাগান্ডা অন্তর্ভুক্ত উন্নিশশো সত্তর এর দশক থেকে পরিবেশের উপর প্রযুক্তির প্রভাব পড়ে সমালোচনা করা হয়েছে যার ফলে সৌর বায়ু এবং অন্যান্য ধরনের পরিষ্কার শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে পরিষ্কার শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে যার ফলে সৌর বায়ু এবং অন্যান্য যার ফলে সৌর বায়ু এবং অন্যান্য ধরণের পরিষ্কার শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে